হ্যাঁ করবো আমার সময় নেই এখন সময় নেই কাজ আছে পরে বলবো। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই আসলে আমি দু তিন দিনের ছুটির কথা বলছি তুমি তারপর না হয় আমি তোমাদের বাড়ি যাবো বা তুমি এসো আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে তুমি এসো আসার পর আমরা হাঁটতে যাবো আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় গিয়েছিলে?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

এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা একটি গর্বের জায়গা।

বিশেষ আকর্ষণ হলো শিং যুক্ত বন। কাজিরাঙার ঘনো বনে এক হাজার চারশো তেরোটির ও বেশী বন রয়েছে যা তাদের শিকার থেকে নাকি রক্ষা করে। যে প্রাণীরা সংরক্ষিত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

কবে যাবে বলো? আঃ আমি ভাবছি ডিসেম্বরই বেড়াতে যাবো।

ও আচ্ছা বুঝলাম বুঝলাম তাহলে কোথায় যাচ্ছো আর কারা কারাই বা যাচ্ছো? office থেকে ধানমনী, রিমলী, মীনা, কবিতা, সঞ্জয়, গৌরব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

আচ্ছা তুমি কি এর আগে কোনদিন শিলং গেছো? হ্যাঁ নবনীতা আমি এর আগেও একবার শিলং গিয়েছিলাম। আমার আমি আর আমার পরিবারের সাথে গিয়েছিলাম শিলংয়ে একটি পাহাড়ী জায়গা আছে, যেখানে তুমি শিলং এর আবহাওয়া খুবই ঠান্ডা এবং তুমি উপভোগও করতে পারো। শিলংয়ে কি আছে? শিলংয়ে প্রচুর দেখার জায়গা আছে কিন্তু

আমি শুনেছি খাসিদের জন্য নাকি একটি পুলিশ বাজার রয়েছে, এখানে একটি বেরাক একটি ডাউকি একটি চেরাপুঞ্জি এবং আরো নাকি অনেক কিছু রয়েছে? হ্যাঁ শিলং এর একটি সম্প্রদায়ের নাম হলো খাসি। এবং খাসিদের একটি বাজারও আছে, যেখানে পুলিশ বাজার নামেই পরিচিত। এখানে অনেক কিছুই দেখার জিনিস আছে এবং খাসিদের সম্প্রদায়ের জিনিসও তুমি এখানে দেখতে পাবে। শিলংয়ে মহিলারাই বাড়ি মাতৃতান্ত্রিক ভাবেই পরিচিত এখানে মহিলারাই সর্বেসর্বা। ওই পুলিশের বাজারে কি আছে এমন বিশেষ? পুলিশের বাজারে অনেক কিছু আছে, যেমন তুমি উলের সাল, উলের টুপি, সজ্জা, খাশি কাপড় পান অনেক কিছু পাবে তুমি এখানে। আর জানো নবনীতা এখানে তুমি অত্যাধুনিক জিনিসের সোয়েটার বুনন সবকিছুই পাবে এবং সবই দেখবে মহিলাদের দ্বারা এখানে বিক্রি করা হচ্ছে। তাহলে কি আপনি খাসি পোশাক পরে ছবি তুলেছ? হ্যাঁ আমি যখন গেছিলাম আমার পরিবারের সাথে তখন আমি পুলিশ বাজারে যাই এবং গিয়ে খাসি কাপড় পরেছিলাম। কাপড়ের দাম ছিল পাঁচশো টাকা। এবং তারাই তোমায় সাজিয়ে দেবে এবং তুমিও ছবি তুলতে পারবে। এবং ও এবং আরো বলি যখন আমি বাইরে বেরোলাম পোশাক পরে ছবি তোলার জন্য হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শিলংয়ে প্রচুর বৃষ্টি হয় জানো তো। ঘুরতে যাওয়া যাওয়ার আগে একবার আবহাওয়াটা দেখে নেওয়াই ভালো তখন যে তুমি ভেবেছিলে ছবি তুলবে, আর বৃষ্টি নেমেছিল তখন তোমার রাগ হয়নি? আর বলো না প্রচুর রেগে গিয়েছিলাম মনে হচ্ছিল কি যে আমার সাথে হচ্ছে। এতো রাগ হচ্ছিল এতো দাম দিয়ে যখন আমি পোশাকটা কিনলাম ওই পুলিশ বাজার থেকে খাসিদের পোশাক যেটা পরে আমার খুব ইচ্ছা ছিল ছবি তোলার। কিন্তু হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি। এবং ওখানকার বৃষ্টি গায়ে লাগলে, আমার আবার ঠান্ডা লেগে যেতো কারণ ওখানকার weather এর সাথে তো আমার পরিচিতি খুব একটা নেই। তাই জন্য আমি ভেতরেই বসে থাকলাম তারপরে কিছুক্ষণ পরে যখন বৃষ্টি থামল তখন আমি আবার বাইরে গিয়ে ছবি তোলার উদ্বেগ নিলাম। তাহলে তো বলতে হয় শিলংয়ে সব সময় আবহাওয়া ঠিক থাকে না তাই না? না, তোমাকে যাওয়ার আগে একবার দেখে নিতে হবে আবহাওয়াটা ঠিক আছে কিনা কারণ ওখানে গিয়ে, বৃষ্টির কবলে পড়ো তাহলে তো তোমার ঘোরাটাই ভালো হবে না আর এখানে যদি তুমি গিয়ে শিলংয়ে গিয়ে যদি তুমি পুলিশ বাজারে নাই গেলে শিলং এর আরো চারপাশে জিনিসগুলো নাই দেখলে তাহলে তো তোমার ঘোরার কোনো, ভালই লাগবে না এবং সব সময় যাওয়ার আগে একটা ছাতা তোমাকে carry করতে হবে যাতে যদিও বৃষ্টি নামে তাহলে তুমি সেখান থেকে বাঁচতে পারো আর না হলে তুমি raincoat নিতে পারো। আমি যখন আমার পরিবারের সাথে গিয়েছিলাম তখন আমি raincoat নিয়েছিলাম। raincoat এর জন্য আমরা অনেকটা ঠিক ছিলাম, আর অনেক ছোট ছোট দোকানেও তুমি raincoat এবং ছাতা পেয়ে যাবে। শুধু ছোট ছাতা না অনেক বড় বড় ছাতাও তুমি পাবে। তাহলে তো,

কারণ এখানকার আবহাওয়া খুবই ঠান্ডা আর শিলংয়ে গেলে কিন্তু তুমি ভারি সোয়েটার নিতে ভুলো না। ওখানে দেখার মত কি কি জিনিস আছে? ওখানে অনেক কিছু দেখার আছে যেমন পাহাড়ের ঘেরা ঠান্ডায় আবহাওয়ায় ঘেরা পাহাড় এবং অনেক ধরনের বাজার।

এবং খুবই শান্তিপূর্ণ একটি জায়গা এবং এই এই শিলংয়ে তুমি অনেকগুলো জায়গায় tourist spot পেয়ে যাবে, তুমি সেখানে গিয়ে নিজের tourist spot টা book করে নাও আগে। শিলংয়ে সবচেয়ে সুন্দর, জায়গায় ঘোরার মতন আছে এলিফ্যান্ট ফলস, শিলং পিক, ওমিয়ম লেক, ডন বসকো মিউজিয়াম, আরো অনেক কিছু। তাহলে তো তোমার সাথে অবশ্যই আমি একবার যেতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি যদি আমার সাথে যাও তোমাকে আমি অনেক অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবো ওখানে তুমি চেরাপুঞ্জিও যেতে পারো ওখান থেকে। ওহ বাবা। শেষ হয়েও হইলো না শেষ আবার ফিরে আসা

আহ আসলে ধর্ম নিয়ে কথা বললে কখনই শেষ শেষ হইনা যদিও ভেবেছিলাম যে এখানেই শেষ করে দিবো কিন্তু আবার শুরু করতে যাচ্ছি আসলে ধর্ম আমরা আমাদের ধর্মগুলো পেয়েছি পৈত্রিক সূত্রে তাই না? আমাদের যে বাড়িতে বা যেখানে জন~জন্ম হয়েছে আমরা সেই অনুযায়ী আমাদের ধর্মগুলো পালন করি তো সবাই তো আর আমার ধর্ম বা ইসলাম ধর্মে অনুযায়ী জন্ম গ্রহণ করেনি তো তাদের জন্যই বলছিলাম যে তাদের কে আমার ধর্মে স্বাগতম তারা আসুক যেন

পাঁচ বছর পরে তারা ধর্ম তাদের নির্দিষ্ট ধর্ম নিয়ে মানে একটা সঠিক বিবেচনা করে তাদের নির্বাচন করুক যে আমাদের ধর্ম ঠিক আছে নাকি তাদের ধর্ম ঠিক যে যার যার ইছা মতো আরকি। আমরা তাদের ওপর চাপ দেওয়া এটা আমাদের কোন ইয়ে না অধিকার নেই এক কথাই আর আহ ইসলাম তো সান্তির ধর্ম কখনোই কারোর ওপর জুলুম অত্যাচার সেটা কখনই পছন্দ করেনা করতেও পুরো পুরি নিষেধ করা রয়েছে

রক্তা রক্তি কখনই পছন্দ করে না সব সময় ইসলামে বলা হয়েছে যে আমরা সবাই ভাই ভাই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

কখনো আমাদের এই পৃথিবী ধ্বংস হতে পারে এটাকে আর এসব সম্পর্কে কিন্তু কথা বলছিনা কিন্তু আমরা কিন্তু একটা বিষয়ে কথা বলিনাই যে আমাদের ধর্মের যে আনন্দ হ্যাঁ এই হৈ হুল্লোর যে আছে আমাদের ধর্মে সেটা কিন্তু অন্য ধর্মের থেকে অনেক আলাদা তাই না? অবশ্যই তাই আমাদের ধর্মে অবশ্যই আহ কিছু আনন্দের বিষয় আছে কিছু আনন্দ উৎসব আছে যেমন ইদ

দুইটি ইদ রয়েছে কিন্তু সেখানেও আমাদের আনন্দটা এমন ভাবে করতে বলা হয়েছে সেটা যেন কারোর ক্ষতির কারন না হয় বা অত্যাধিক উল্লাস না হয় আমরা জানি যে ঈদ তো আসে হচ্ছে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 সেই ঈদের চাঁদ ওঠার পর সেই রাত্রিটাতে আল্লাহতালা একজন রোজাদার ব্যক্তির যে পারিশ্রমিক সে একটা মাস কষ্ট করে রোজা রাখলো সেটা নিজ হাতে তাকে দান করে

তো এর থেকে সুখের খবর আর কি হতে পারে আর যেখানে আল্লাহতালা আমাদের কে এত এত কিছু দিচ্ছেন এত আমরা আহ এই যে free তে অক্সিজেন নিচ্ছি বেছে আছি নিয়মিত খাচ্ছি দাচ্ছি আহ কত জানা অজানা পাপ করছি

আল্লাহ আমাদেরকে হ্যাঁ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এখনও রেখেছেন আমাদেরকে তবা করার সুযোগ দিচ্ছেন এই জন্য কিন্তু আলহামদুল্লিয়াহ এবং আল্লাহ এর কাছে শুকরিয়া আদাহ করতে পারি করতে পারি মানে প্রত্যেক পদে পদে আমাদের শুকিয়া করা উচিত হ্যাঁ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

আল্লাহ যখন আমরা আল্লাহ যখন মানে কোন ভাল কাজ করতে সম্পূর্ণ হয় হ্যাঁ তখন কিন্তু আল্লাহ তখন মানে সেই কাজের জন্য আমাদের ভাল কাজের জন্য কিন্তু আল্লাহ আমাদের নিজে সাহায্য করে আল্লাহ নিজে কিন্তু সাহায্য করেন হ্যাঁ যাতে কাজটা যাতে ভালো ভাবে সম্পর্ণ হয় সন্তুষ্ট হন হম অবশ্যই হ্যাঁ আবার আমদের সবার উচিত আল্লাহতালা মানে যেগুলো বলেছেন যে তার ইবাদত করা

এরকম করে দিয়েছেন যে আমদের কে পাঁচবার তো নামাজ পরতে হবে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

ক্ষমা করে দেবেন হ্যাঁ আমারা কিন্তু একটা জিনিস কিন্তু জানি হ্যাঁ আমরা এই যে আমাদের হইত তিনি কিন্তু অনেক বছর আগে হ্যাঁ আমাদের জন্য কিন্তু তিনি মানে কান্না করে গেছিলেন হ্যাঁ তিনি বলেছিলেন যে আমার পরের যারা আসবে তারা কিন্তু তারা অনেক পাপি হবে মানে তাদের জন্য মানে অনেক দুস মানে দুর্যোক আসবে হ্যাঁ দুঃসময় আসবে এটা কিন্তু আমরা কিন্তু এখন এটা উপলব্ধি করতে পারবে হ্যাঁ আমরা কিন্তু যারা যারা ইসলাম ধর্মের মধ্য দিয়ে আসি আমরা কিন্তু পরিপূর্ণ ভাবে কিন্তু আমাদের ইসলাম ধর্মটার মানে সব নিয়ম নিতি আল্লাহ নির্দেশে এগুলা কিন্তু পরিপূর্ণ ভাবে মন প্রান থেকে চাইলেও কিন্তু পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ হচ্ছে না সেটা তুমি আমি সবাই জানি হ্যাঁ সবাই কিন্তু আমরা বুঝছি শিখছি জানছি কিন্তু পালন করছি না ঠিকঠাক ভাবে এটা আসলে অন্য ধরো ইয়া কিছু না এটা পুরোটাই আমাদের ব্যর্থতা হ্যাঁ কিন্তু আল্লাহতালা বলছেন যে সব গুনাহ সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ যদি আল্লাহ এর সামনে যায়ে তুমি মন মানে মন থেকে চোখ মানে চোখ ধরে কান ধরে আমরা যদি ক্ষমা চাই আল্লাহর কাছে তবা করি হ্যাঁ আল্লাহও কিন্তু বলছেন যে তুমি আমার আমার কাছে যদি পাহাড় মানে আকাশ থেকে জমিন পর্যন্ত আহ গুনাহ নিয়ে আসো আমিও কিন্তু বলছেন কিন্তু হ্যাঁ ক্ষমাও নিয়ে আসবো সেই পরিমানে ক্ষমা তার থেকে বেশিও

হ্যাঁ আল্লাহ এর কাছে কিন্তু এক ফোঁটা চোখের জল মানে আমাদের মানুষের যে এক ফোঁটা চোখের জল কিন্তু অনেক অনেক দামি হম আর আর একটা বিষয় দেখো যে আমরা যেহেতু ধর্ম নিয়ে কথা বলতেসি ধর্ম টা উম বর্তমানে বর্তমান সময়ে ধর্মটা কে অনেকে পুজি করে ব্যবসা করছে

ওরকম আর ধরো আহ suppose সনাতন ধর্ম বলে যারা আছে

আহ পুরোহিত বলো বা ওখানে যারা খেদমত্তাই আছে তাদেরকে দিচ্ছে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

যেমন আমাদের দেখতে পারি যে গ্রাম আঞ্চলে যে এই কবিরাজ বা বিভিন্ন ধরনের এই যে তাবিজ কবজ এইসব কিন্তু

কারোর খারাপ কাজ করা টাকে জাদু টনা বলা হই তাই না? তো এই এইটা করা পুরো পুরি হারাম করে দেওয়া হয়েছে তো এটাও অনেকে করছে এবং সেটাকে ব্যবসায়িক ভাবে করছে তো এটা তো অবশ্যই খুবই খারাপ একটা কাজ আল্লাহ মাফ করুক আল্লাহ কখনই আহ মানে এত বড়ো আহ পাপ মাফ করবে কি না আল্লাহতালা তিনিই জানেন

আচ্ছা তুমি কি জানো একটা কথা যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কোনটা? আগুনের জুতো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

তাহলে দেখো আমরা যে আমাদের পৃথিবীতে যারা যারা আছে মানে এখন যারা যারা ইয়ে অকাজে কুকাজে লিপ্ত আছে পাপ কাজে লিপ্ত আছে হ্যাঁ তাদের কি অবস্থা হবে আল্লাহ তাদের যখন আল্লাহ যখন তাদের সর্বনিম্ন জাহান্নামের জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দিবে তখন তারা বলবে তারা তখনই কিন্তু আল্লাহ এর কাছে লুটায়ে পরবে হ্যাঁ যদি যদি ধরো সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয় জাহান্নামে তখন তাদের কি হবে একবার ভাবছো?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 হ্যাঁ জান্নাত গুলো জাহান্নাম এর থেকে জান্নাত অনেক গুলই আছে

তবে আল্লাহতালা তার যে ভালোবাসেন আর যারা মুসলিম যারা আল্লাহকে আহ মন প্রান থেকে ভালো মানে একবারের জন্য হলেও বিশ্বাস করবে হ্যাঁ ইবানন্দে উম আল্লাহ এর কাজ করবে তারা শাস্তি শেষে কোন না কোন দিন ইনশাল্লাহ আল্লাহ কে জান্নাতের কাছে এর যা~যাইতে পারবে সেটা আল্লাহতালা বলছে

হুম তো এই বিশ্বাসটা যদি থাকে এই এতোটুকু বিশ্বাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের সবার উচিত হবে সকল পাপ কাজ থেকে দূরে রেখে দূরে থাকা সব

আরেকটা জিনিস খেয়াল করবে যারা আহ ধর্মের কাজে মানে আল্লাহ আমার আমার যে ধর্ম আমার ধর্মের যেগুলো বলা হয়েছে যে ইবাদত বরদেহি করা যদি আমি নিয়মিতভাবে আল্লাহর কাজ করি আমার কিন্তু খাবারের অভাব হবে না আমার রিযিকের অভাব হবে না আমার রিযিক সেটা আল্লাহতালা হ্যাঁ, আল্লাহ তায়ালার হাতেই একটা আমের ভিতরে একটা পোকা কিভাবে বেড়ে ওঠে? আল্লাহতালা কি তার রিজিকটাও ওখানে রাখে

একটা গাছের কোঠরের ভিতরে একটা ছোট্ট ছোট পোকা একটা ছোট্ট পিঁপড়া কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব আছে অ্যামিবা আছে ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে আল্লাহও কি তাদেরও কি বেঁচে উম মানে তাদেরও খাবার সরবরাহ করে তাই না?

তো আল্লাহতালা মহান তিনি রিজিকদাতা রিজিকের

তার আমরা দুনিয়ার পিছনে না ছুটে মানে দুনিয়ায় আহ এই যে টাকা পয়সা সম্পদ খাবার আহ অর্থ এগুলোর পেছনে না ছুটে যদি আল্লাহর ইবাদত করি দেখা যাবে কি আহ এসব কিছু আমাদের পিছনে ছুটবে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

আমরা যখন মারা মরার পরেও সেটা যখন আহ সেটা যেন আমাদের জন্য মানে একটা ভালো হয় আসলেই তাই এখন আহ উম আমাদের অবশ্যই খারাপ কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে ধর্ম মানতে হবে ধর্ম পালন করতে হবে ধর্ম পালন করা ছাড়া কোন উপায় নাই বর্তমানে

ধর্ম যার যার ইচ্ছামত পালন করা কিন্তু ধর্মের যে নিয়ম রয়েছে সেগুলা ভালোভাবে এবং বাচ-বিচার করে মানে অন্যান্য ধর্ম যারা আছে আমাদের তো বাচ বিচার করে তারা দেখুক হ্যাঁ এখনো সময় আছে পরিবর্তন হওয়ার সব অনেক বেশি হওয়ায় নাকি কিন্তু একটা কথা যে মাথায় রাখতে হবে যে কি আমার কিন্তু নিকটে হ্যাঁ সেটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে মুসলমান হোক যারাই হোক

আসলেই তাই ইহকালে যেমন আমরা ইহকাল তো দেখতেই পাচ্ছি পরকালেও বিশ্বাস নিয়ে আসতে হবে পরকালে এই বিশ্বাস না করলে তো সে মুনির দিকটি হতেই পারবেনা তো পরকালে বিশ্বাস ধরো কবর তারপরে হচ্ছে হাসুল আহ মিরাল কি এমন সব কিছুতেই বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নাম আল্লাহতালা আমাদের আহ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

তুমি কি একটা জিনিস জানো যে আমাদের এই আমলের যে একজন মোহাম্মদ ছিলেন নবীর ফারুক

তিনি তার সম্পর্কে হয়তো আমি কিছুটা জানি যে উনি প্রথমত ইসলাম সম্পর্কে কিছু জানতেন না ইসলাম বিরোধী ছিলেন হ্যাঁ তিনি কিন্তু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

হম আলহামদুলিল্লাহ হম উনার উনার কিন্তু সেই যুগে কিন্তু উনি কিন্তু ছিলেন অনেক বড় নেতা ছিলেন হম মধ্যে উনি অনেক বড় নেতা ছিলেন এবং উনার মানে ওনার ভয়ে মানে সবাই মানে বাচ্চাকাচ্চা সহ মানে সবাই ভয়ে হয়ে যায় মানে উমার ফারুক একটাতে এরকম যদি বর্তমানে যদি এরকম নেতা থাকতো তালে কিন্তু আমাদের দেশের এবং আমাদের ধর্মের

হ্যাঁ আমারও তাই মনে হয় যে যদি এভাবে আইন প্রতিষ্ঠা করা যেত আহ বা আইনগুলো এইভাবে কাজে লাগানো যেত তাহলে সবাই কমপক্ষে উম ধর্মীয়ভাবে হোক আহ হচ্ছে এমনিতেই সাধারণ দেশ পরিচালনার ক্ষেত্রেই হোক সবকিছু সুন্দর সুষ্ঠুভাবে করা যেত আর ধর্ম তো প্রত্যেকের নিজের বিষয় নিজের ব্যক্তিগতো বিশ্বাসের বিষয় জোর করে এটাকে করানো সম্ভব না তো ধর্ম অবশ্যই মন থেকে বিশ্বাস করতে হবে মন থেকে বিশ্বাস না করলে কখনোই ধর্ম সঠিকভাবে পালন করা সম্ভব না জোর করে কখনো কোনো কিছুই হয় না যাইহোক তো তুমিও ভালো থাকবে নিজের ধর্ম ঠিকভাবে পালন করবে আমিও করবো ইনশাআল্লাহ

আল্লাহাফিজ। আহ নিশ্চয়ই আহ বলুন কিসের ব্যাপারে? আহ okay আপনি আহ বলুন যে, আপনাদের কি কি মানে এইগুলোর সম্বন্ধে দেখি আমি একটু জানি, বলুন? উম হ্যাঁ! আসলে সত্যি কথা বলতে Mr. আবির, আমি মানে এই সমস্ত কিছু সম্বন্ধে আমার কোন idea ই নেই আসলে মানে আমি খুব একটা কোনদিন এসব বিষয়ে ভাবিওনি, আর আমি মানে আমার এ বিষয় নিয়ে কোন জ্ঞানও নেই তো আমি মানে যদি আপনার কোন অসুবিধা না হয় আপনি just মানে আমার interested আছে আম~ মানে আমি ব্যাপারটাতে interested আছি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিন্তু আমি কাউকে মানে বুঝতে পারছিলাম না যে এই ব্যাপারটাতে কি হয়, কি না হয়। আমি তো ঠিকঠাক জানিনা তো আপনি যদি একটু সব কয়টা সম্বন্ধে আমাকে একটু full information দেন তাইলে খুবই ভালো হয়। তো, সেটা কি সম্ভব কোনভাবে? হ্যাঁ! আমি মানে খুবই ভাল ভাবে বুঝতে পারলাম যে stocks এর ব্যাপারটা risk । তো, মানে আহ আমি যদি ধরুন আহ আজকে ধরুন কোনো একটা মানে কথার কথা যে ধরুন আমি একটা কোনো stock এ বা কোনো company তে আমি ধরুন কুড়ি হাজার টাকা আমি invest করলাম just ছোটো scale এ একদমই ছোটো scale এ আমি বলছি যে, কুড়ি হাজার টাকা আমি invest করলাম কোনো একটা stock এর উপরে তো মানে আমি just আমি just আমি যেহেতু জানি না, তো আমি just আপনাকে একটুখানি জিগ্যেস করছি আমার কত percent হ্যাঁ আমার কত percent chances আছে যে আমি মানে ব্যাপারটাতে profit পাবো? আর কত percent chances আছে যে আমি

Okay, thank you এতোটা information এর জন্য। তো আমি মানে basically ভাবছিলাম যে, মানে আমি একটু মানে internet এ research করছিলাম যে এই বিষয় টা নিয়ে, stock investment টাও নিয়ে। তো, আমি খুব একটাও মানে যে আহ মানে ইয়ে পেলাম জ্ঞান পেলাম সেটা আমি বলবো না। তো, আমি ধরুন আমি চাইছি যে আমি মানে সত্যিই মানে এটা আমি ভাবছিলাম যে ধরুন আমি পঞ্চাশ হাজার টাকা invest করবো তো মানে এই মূহুর্তে দাড়িয়ে কারণ এই মূহুর্তে আমি চাইছি বেশি risk নিতে না। বেশি অল্পের মধ্যে দিয়েই আমার by any chance loss ও হয় আমি এই loss টা সামলাতে পারবো। আমি বেশি এই মূহুর্তে এই দিকে যাবো না। তো আমি যদি মানে ধরুন আমি পঞ্চাশ হাজার টাকা এই মূহুর্তে invest করতে চাই তাহলে আপনি কী suggest করবেন যে, আমার কোন company র দিকে যাওয়াটা উচিত? মানে ধরুন আমার বেশি risk ও মানে আমি চাইছিনা যে খুব বেশি লাভ ও চাইছি না আবার একদম চাইছি না যে একদমই কম লাভ হোক যেটা আমার মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে খুব একটা বেশি লাভ হলো না, আমি সেটাও চাইছি না। একটা moderate আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ একদম একদম আমি বুঝতে পেরেছি আপনি যেভাবে বোঝালেন আমি পুরোটাই বুঝতে পেরেছি। তো অব্যশই আমি এটা plan করবো। আর মানে উম just curiosity এটা আমার যে মানে একটা তো হলো sir একটা মানে একটা তো হলো যে এই stock টা, মানে stock এর বিষয়টা যে stock investment । আর কী কী ধরনের investment মানে রয়েছে market এ current active যদি আমি যেগুলোতে invest করলে আমি ওটা থেকে profit টা পেতে পারি? আর মানে আমি বেশি profit এর কথায় এই মূহুর্তে যাচ্ছি না একদমই কারণ যেহেতু আমি একদম new তো আমি চাইছি না যে খুব একটা মানে Profit । আমি চাইছি যে, আমি শিখতে যে অল্প অল্প করে না investment আমি করছি কিন্তু সেখান থেকে আমি শিখতে পারছি, যাতে ভবিষ্যতে আমি কোনও বড় decision নিলেও নিতে পারি। তো এই মূহুর্তে market এ stock ছাড়া আর কী কী এমন আহ policies রয়েছে যেগুলোর মধ্যে আমি investment করে যেগুলোর থেকে আমি ভালো সুফল পেতে পারি?